সমত সমর্থদের চক্রব্যূহ ভেদ করে ইমরান আবাসে উপলেও দেখা মেলেনি প্রত্ন প্রধানমন্ত্রী ইসলাম ইসলামাবাদ Police Tweet করে জানিয়ে ছে তাদের একটি দোল আদালতের নির্দেশে মেনেই লাহোরে গিয়ে ছিলেন

ছিলেন না P T I প্রধান Police super ইমরানের ঘরে গেলেও তার দেখা মেলেনি

ফারাজে অবশ্য তাবী Police যে সময়ে তার বাড়িতে গিয়ে ছিল সেই সময়ে বাড়ি ছিলেন না ইমরান Police তার চামান park এর বাড়ি থেকে বেড়ানো

পুরো মামলায় তাকে ডেকে পাঠানো হয়ে ছিল ওটা দেশের তা জানা উচিত বর্তমান শাসকদের উদ্দেশে ইমরানের তো দেশ যদি দুনীতি গ্রস্ত শাসকদের বিরুদ্ধে না দাঁড়ায়ে তা খারাপ নোজি হয়ে থাকবে এ এর পাশাপাশি P T I প্রধান জানান কোনো ও প্রতিষ্ঠানে সামান্য ঝু ঝুঁকবেন না তিনি দেশ কেউ মাথা নত করতে দেবেন না বিদেশ যাওয়া রুখতে

প্রত্যাশ সড়যন্তে অভিযোগ ফের তুলেছেন ইমরান সেই অভিযান

জানিয়েছেন এই অভিযোগ ভিত্তির সরকার মনে করলে সে যে কোনো কোনো দিন ইমরান কে গ্রেফতার করতে পারে আঠাশ February তোষাখানা মামলায় হাজিরা নি নির্দেশ অগ্রজ করায় ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলাম মা বাদে

আদালতে বিচারক জাফর ইকবাল ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রধান মন্ত্রী থাকা কালীন

চে সমস্ত উপহার পেয়েছিলেন তা বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন পদে থাকা কালীন সরকারি অধিকাভিকেরা উপহার পেলেন উপহার তার সরকারি খাতায় নোটি ভুক্ত করা নিয়ম এই উপ হারে মধ্যে নির্দিষ্ট দেখো, সেই বার তো কথা বলে, পুরোটা মানে শেষ এ করা হলো না, মানে আসল main বক্তব্যটা তে আনা হলো না যে আমরা কোথায় ঘুরতে যাবো অল্প টাকায়। হ্যাঁ, ঠিকই বলেছো এবার অল্প বাজারের মধ্যে কোথায় আ যাওয়া যাই, সেটা নিয়ে একটু সমস্যায় পরে গেলাম এবার দেখো আমার আমি last opinion তা দিতে চাই, সেটা বললাম। বলছি যে budget কমের মধ্যে আমরা যেখানেই যাই না কেনো? budget তা ঠিকঠাক রাখার জন্য কিন্তু আমাদের অনেক কিছু follow করতে হবে, আমরা নিজেরাই budget টা কমাতে পারি, যেমন দেখো বিলাস বহুল Hotel এ না থেকে আমরা রাতে ট্রেন ধরলাম, এবং সেখানে পৌঁছানোর পর, মমম যেখানে আমরা ইয়ে করে নিলাম।

আনন্দের সাথে শেষ করলাম, এবং রাস্তার খাবার গুলো একটু avoid করলাম। এবার যদি আমাদের camping থাকতে অসুবিধা হয়, সেখানে আমরা একটা হোস্টেল নিয়ে নিলাম, হোস্টেলে থাকলাম আর হোস্টেল এ থাকলে কিন্তু budget তা অনেকটা কমে যাই. এবার যেখানেই যাই না কেন এই গুলো যদি follow করি তখন কিন্তু budget অনেকটাই কমে আসবে। হ্যাঁ সেটা একদম ঠিক বলেছো আমি না মনে মনে ভাবছিলাম যে লাদাখ টা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, লাদাখ এ গেলে কেমন হয় বলতো? হ্যাঁ খুব ভালো একটা জায়গা তবে, আমি আ ব~ একটা কথা বলছি সিমলা বা মানালি এই দুটোর মধ্যে, মানে তুমি কি জানো, কোনটাই গেলে একটু travel cost টা অন্তত একটু কম কমের মধ্যে পড়তে পারে, আমার না খুব ইচ্ছা সিমলা বা মানালির মধ্যে কোথায় একটা ঘুরতে যাওয়ার, সেখানে অবশ্যই বিলাস বহুল হোটেল আছে, guest house কিন্তু ওখানে গেলে কিন্তু মানে সময় টা বেশ ভালোই কাটবে যদি আমরা নিজেরা একটুখানি ইয়ে করি হ্যাঁ এই দেখো মা মা~ মানালি কিন্তু সিমলার সিমলা মানালি ওই কিছু টা একেই রকম, তেমন কোনো difference কিছু নেই মমম.

হ্যাঁ ঠিকই বলেছো আমার খুব ইচ্ছা যাওয়ার ছিল তবে দেখো কেউ যদি নাই যেতে চাই, সাত দিনের বা পাঁচ দিনের ছুটি তে সবাই তো, ধরো আমরা তো planning করছি ঠিকই যদি কেউ কখনো, মানে সমস্যার পরে বা যেতে না চাই, তাহলে চলো না আমরা একদিনের জন্যই মুনার থেকেই বেরিয়ে আসি, সেখানে কিন্তু একদিন গেলেই যথেষ্ট এবার দেখো budget টাও আমাদের মধ্যে চলে আসবে, কম budget এর মধ্যে আর ঘোরার ও হয়ে যাবে। কেউ যদি না যাই তখন আমরা কিন্তু এটাই যেতে পারি। হ্যাঁ কিন্তু হম হ্যাঁ পুরো একদিনের মধ্যেই কিন্তু আমরা পুরোটা ঘুরে ফেলতে পারবো আহ যেদিন আমরা মুনার এ পৌছাবো সেই দিন সব দর্শন এর স্থান গুলো সব ভ্রমণ করে নেবো। হয়ে যাবে একদিনে এর মধ্যে হ্যাঁ ঠিকই বলেছো, এবার কেউ কা~কারোর যদি সমস্যা থাকে কেউ যদি পুরোটাই cancel করে দেয়, এটা তো তখন কার একটা planning ছোটোখাটো করে রাখলাম। ঠিক আছে, এবার দেখো কম আমাদের main সমস্যাটা হচ্ছে খরচ নিয়ে তাই না, তো খরচ এর দিক দিয়ে যদি কেন শহরে ঘোরা যাই, ধরো আমাদের মতো কলকাতার মতোই বড়ো কোনো শহরে যদি আমরা ঘুরতে যেতে চাই তাহলে কিন্তু,

কোথায় তুমি যেতে চাও, আমি তো শুধু বলে যাচ্ছি, আমি কি চাই আমি কি চাই। আমেদাবাদ টা কিন্তু আঃ মানে, প্রধান দেশের প্রধান শহরের তালিকায়, সবচেয়ে সাতশরীয়ী একটা শহর ঠিক আছে আমেদাবাদ টা কিন্তু ঘোরা যেতেই পারে আমাদের budget তেও হয়ে যাবে, সময় ও হয়ে যাবে। আমেদাবাদ টা কিন্তু যাওয়া যেতে পারে কিন্তু কোথায় আঃ আঃ মানে আমি ভাবছি যে বাইরে কোথাও গিয়ে যদি মানে, কোনো পাহাড় টাহার এর দিকে যাওয়া যাক, কোথায় যাওয়া যাই বোলো তো, পাহাড়ে যাবে, না কোনো hill station যাবে কোথায় যাওয়া যাই দেখো পাহাড় তো অনেক কিছু আমার। অভিজ্ঞতা রয়েছে, এবার তোমার যদি বোলো পাহাড়ে যেতে চাও, পাহাড় তো আমার খুব ভালো লাগে, বার বার ই যাবো আমাকে কেউ বললে, তো পাহাড়ের মধ্যে আমাদের, পাহাড়ের রাজা কি?

তোমার কি কেহালা রয়েছে জম্মু-কাশ্মীর রয়েছে, মুন্নার রয়েছে যেটা বললাম শ্রী নগর, জম্মু কাশ্মীর, শিলং, মেঘালয় অনেক রয়েছে তো পাহাড়ের দিক তা একটু যাওয়া যাক পাহাড়ে দিকে দার্জিলিং টার্জিলিং গেলে, কেমন হয় বলো, দেখো তুমি যখন বললে না যে সিমলা, মানা~মানালির মধ্যে কোনো একটা, এবার দেখো দু টো দু জায়গাতে তাই দু দিন আমাদের, হয়ে যাবে এবার ভাব যে সিমলায় গেলে আমরা দু দিন এ কি ভাবে cover করবো আর মানালি গেলেও দু দিন এ কি ভাবে cover করবো পুরোটা, দেখো সিমলার আঃ হিমালয়ে এর যে নিচে এ অবস্থিত সুন্দর যে একটা hill station আছে, তুমি যে hill station এর কথা বলছিলে, তো ওখানে গেলেও কিন্তু hill station পেয়ে যাবে, এবার দু দিনই যথেষ্ট, এবার। হম দেখো ওখানে তো অনেক ই ঘোরার জায়গা আছে এবং পায়ে হেটে ও কিন্তু অনেক জায়গা আমাদের ঘুরতে হবে, তো দু দিন যথেষ্ট ঠিক ই তবে একদিন তো travel এর জন্য লেগেই যাই, আর মানালি তো কমপক্ষে অনেক জায়গা রয়েছে ঘোরার জন্য, সেখানেও কিন্তু তিন দিন লেগে যেতে পারে, এবার আমার একটা জায়গা ঘুরতে যাচ্ছি, আমাদের তো ইচ্ছা করবেই সব তা cover করার, সব টা cover করতে না পারলে ও, দুদিন তিন দিন লেগে যাবে। তো আমার মনে হয় কি যদি চার দিন ছুটি নেওয়া যাই, তো সিমলায় গেলে কি চার দিনে কি আমরা ঘুরে শেষ করতে পারবো। শেষ না করতে পারলেও চার দিনে কি মোটামুটি ঘোরা যাবে? কি বলো? আমরা মনে হচ্ছে যে মানালি টা দু দিনে, আমরা ঘুরতে পারলেও, সিমলা টা আমাদের চার দিন লেগেই যাবে, কারণ দু তিন তো. মানে চারি দিকের উপত্যাকার, উপলব্ধি করতে করতে আমাদের দু-তিন দিন কেটে যাবে, তো সে জন্য বলছি যদি চারদিন কোনো ভাবে arrrange করা যাই, তাহলে সিমলা টা best. হ্যাঁ ঠিক ই বলেছ, কারণ মানালিতে আমরা আঃ আঃ একটু এদিকওদিক manage করে ঘুরেও নি, তবে সিমলার জন্য একটু বেশিই time লাগবে, কারণ ওখানে অনেক উপত্যকা রয়েছে এবং অনেক জায়গায় ও রয়েছে আবার। দুটো জায়গাতেই যদি আমরা, অল্প অপ্ল করে ঘুরি, তাহলে আমাদের মন~মনে ও কিন্তু পোষাবে না, তাই বলছি যে মানালিতে আমরা দুদিন কাটিয়ে, সিমলাতে আমরা চারদিন কাটিয়ে নেবো হ্যাঁ সেটা কিন্তু ঠিক কিন্তু, মানে আমাদের হাতে তালে, কি আমাদের বড়ো একটা plan ও করা রইলো আর ছোট একদিনের একটা plan করা রইলো যদি কম লোক যাই. কেউ যদি না যেতে চাই আমরা একদিনের tour করে আরাম সে ঘুরে চলে আসবো, নাহলে বড়ো tour তো আছেই, কি বোলো হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে এটাই না final রাখো, সবাই কে বলে দেখ, তারা কি opinion দেয় সেই রেসিকে কে আমরা। আর কি packing তা শুরু করবো, কারণ packing টাও তো must আর বেশি দিন wait করা যাবে না, কারণ planning করার পর পর ই যদি আমরা তোড়জোড় শুরু করে দি. তাহলে আমার মনে হয় যে নষ্ট হবে না এত planning করা. সেটা কি আর ভেস্তে যাবে না কোনো ভাবেই হ্যাঁ, আর খরচ টা তো main সমস্যা খরচা টা আমাদের যে করে হোক কমাতেই হবেই, খরচা টা যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমরা দিন ও বাড়াতে পারবো সেই দিক থেকে হ্যাঁ ঠিকই বলেছো, ওই দেখো main যে জিনিস টা সেটা হচ্ছে ঘোরা, একটু আনন্দ করতে, এবার সেখানে আনন্দ উপভোগ করতে গেলে, যে বিলাস বহুল হোটেল এই থাকতে হবেই, বা ভালো পরিষেবার জন্য ভালো resturatant গিয়ে বা flight এ যেতে হবে, এমন তো কোনো বেপার না, আমরা ট্রেন ও যেতে পারি, আনন্দ করতে করতে তাই না,

হ্যাঁ এটা তো ঠিকই, তবে একটা জিনিস, আমরা যখন, আমরা তো গেলে নগদ পয়সা নিয়েই যাবো, নগদ টাকা নিয়ে যাবো, এবার দেখো বাইরে দেশে গেলে হয় তো তার বাইরে problem হতেই পারে। তো সেই ক্ষেত্রে নগদ টাকাটা রাখবো, কিন্তু কাছে হ্যাঁ ওই তো ওটা নিয়ে তো তখন আলোচনা করলাম ই, অবশ্যই একটা সবাই আলাদা আলাদা ব্যাগ carry করব.

নিজের টাকা নিজের দায়িত্বে রাখবো কারণ বাইরে গিয়ে সত্যি কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে না, পুরো সকলের ঘোরাটাই মাটি হয়ে যাবে আন্নন্দ টা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আর packing এর দিক টাও সবাই কিন্তু মনোযোগ দিয়ে packing টা করো, কারণ আমরা আঃ, সব থাকে ভালো কথা একটা তাবু বা কিছু নিয়ে নেবে, যেটা নিয়ে আমরা অন্তত একটা জায়গা গিয়ে নিজেরদের মতো time spend করতে পার, সেটার জন্য আলাদা কোনো। খরচ আমরা আর কি বহন করবো না, বুঝেছো কোনো একটা restaurant এ গিয়ে time কাটানোর জায়গায়, সেখানে আমার কোনো উপত্যকার পাশে, বা কোনো উদ্যানের ওখানে গিয়ে আমরা নিজেদের মতো সময় কাটালাম। তো আমাদের সেখানেও কিন্তু budget টা একটু কমে যাবে, তাহলে আমার ঘোরার সময় তা একটু বেশি পাবো। হ্যাঁ সেটা কিন্তু ঠিক, আর হচ্ছে যে এককাজ করবো যখন আমরা সবাই মানে ব্যাগ গুছাবো না তখন ফোন করে নেবো conference এ। সবাই বলে বলে কারণ, সবার মাথা থেকে কোনো না কোনো কিছুই বেরোবেই, তো সবার বুদ্ধি টা নিয়ে এক সাথেই paking করবো, হ্যাঁ হ্যাঁ এটাই best হবে তো এই কথা রইলো। ঠিক আছে, তুমি সবাই কে জানিয়ে দিও.

Hello আসসালামু আলাইকুম।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

এইতো ভাই আলহামদুলিল্লাহ, দিনকাল ভালোই যাচ্ছে। তাই, আপনার এলাকার রাজনীতিকর অবস্থা কি? আপনি তো দেখছি রাজনীতি করতেন অর্থ সম্পাদক প্রথম শুনলাম নাকি এলাকায় তো রাজনীতি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছিলাম হম ভাই অর্থের সম্পাদক করেছিল ভাই খালি চোখের সামনে অর্থ দেখতেই পায় ছুঁতে পাইনি এরকম অবস্থা ভাই। কেন ভাই কেন কেন? এই আপনার প্রতি এত জুলুম নিতিরন কিসের জন্য আপনি তাহলে রাজনীতির জগতে আছেন কেন? এর উত্তরটাই তো আমি বুঝে পাচ্ছি না আপনার থেকে জানতে চাচ্ছি? এখন ভাই অর্থের সম্পাদক করেছে এখন তো থাকাই লাগবে, দলের হয়ে রাজনীতি করি কি করবো বলেন, দলে তো এখন থাকাই লাগবে দলের হয়ে তো রাজনীতিটা করা লাগবে এরম না যে থাকা।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 হ্যাঁ হ্যাঁ headphone দিয়ে কথা বলতেছিলাম। আহ আচ্ছা যাই হোক তো বিষয় হলো যে আপনি যে বলছেন অর্থ সম্পাদক শুধু অর্থ চোখের সামনে দিয়ে যায় আর আসে দেখি তো, আপনি যাইহোক যে দলেরই রাজনীতি করেন সেটা আমি জানতে চাচ্ছি না কিন্তু দেখেন বাংলাদেশের সঙ্গে আপনি যে দলের সঙ্গেই থাকেন আপনার প্রেক্ষাপটটা মিলিয়ে দেখবেন আপনি, আহ ঠিক position এ আছেন কিনা বা ভালো মানে যারা নীতি নৈতিকভাবে কাজ করে আহ দলীয়ভাবে তাদের সঙ্গে আছেন কিনা এটা আপনার দেখা উচিত অবশ্যই কারণ আপনি একজন আদর্শবান মানুষ আমি মনে করি।

তো এখন বিষয় হল যে আপনি কোন দলের সঙ্গে আছেন আর কাদের support করসেন বা কোন দল করছেন আপনি যদি বলতেন এই বিষয়গুলো তাহলে খুব ভালো লাগতো।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 আচ্ছা আহ বিষয় হল যে উম আসলে বর্তমান বাংলাদেশের রাজনীতি কর অবস্হা সম্পর্কে কি বলবো রাজনীতি নাই বললেই চলে কারণ।

কিন্তু এখন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতটুকু দেখছি বা জানছি এই যে আমাদের যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী কিন্তু দেখা যাচ্ছে যে, সবদিক দিয়েই এগিয়ে গেছে digital হয়েছে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে দেখা যাচ্ছে যে,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

একটা বিশ্ব bank থেকে ঋণ বা বিভিন্ন sector থেকে অনেক অংশে এই যে আমাদের মাথার ভেতরে ঋণটাও বেড়ে গেছে আবার দেখা যাচ্ছে যে, আপনার দুর্নীতির দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বিশ্বের মধ্যে এক number এ প্রায় চলে আসছে তো আসলে বলতে গেলে সব দিক থেকে এগিয়ে গেছে ক্ষতিকর দিকটাই বেশি কারণ,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

অন্যরকম একটা বহিঃ বিশ্বে সে দেশের মানে image ফুটে ওঠে নষ্ট হয়ে যায় এরকম একটা কাহিনী ঘটে আবার দেখা যায়,

বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার মৌলিক ওদিকে সেটাই কিন্তু এখন আর নেই মানুষ ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারছে না তাদের মানে সরকার দলীয় লোকজন কিন্তু দেখেন আপনার, আহ তাদের ভোটাধিকার হরণ করে নিছে আহ সাধারণ মানুষের যে মৌলিক অধিকার এটাই হরণ করে নিচ্ছে তো আসলে এখন এটা গণতান্ত্রিক দেশ না, এখন এক নায়ক তন্ত্র চলে এসেছে দেশের পরিবেশ এরকম মানে রাজার রাজত্বে, মানে সিংহাসনে বসে আছে সেখান সেখান থেকে সে তার রাজত্ব পরিচালনা করছে,

হ্যাঁ হ্যাঁ এখন ধরেন আমি যে অর্থ সম্পাদক পদে আছি এটা ধরেন একটা পদ আর কি বড় শহরের একটা পদ, তারপরে এখন সামনে এখন যে আমাদের মানে এখন পদ টা শুধু নামেই আছে আমাদের আর আগেকার মতন এই পদের নিয়ে এখন আর কাজ টাজ হয়না পদের কোন কাজ নাই। কারণ আছে আগে যেরকম আমাদের MP টা একটু শক্তিশালী ছিল তখন আর কি পদের একটু কাজটাজ হয়তো, একটু টাকা-পয়সাও পাইতাম টাকা পয়সা ভাগও করা যায় তো, আমাদের আর সেরকম সুযোগ-সুবিধা আর কি পাওয়া যায় না এখন দুর্নীতিটা অনেক বেশি হয়ে গেছে জন্য ধরেন এখন আর টাকা পয়সা পায় না, তারপরে ধরেন কিছুদিন আগে এই যে এক দুদিন আগে ধরেন আমাদের যে থানাতে একটা post দেওয়া হবে হবে শুনলাম সেখানেও নাকি এখন ধরেন আরেকটা বড় দুর্নীতি চলতেছে এখন যেটা সরাসরি হবে বলি আমি, যে থানাতে এখন যে থানা ছাত্র লীগের যে post এ এখন দেওয়া হবে secretary এবং সভাপতি সেটার জন্য এখানে একটা বড় ধরনের দুর্নীতি চলতেছে।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 তারপরে আরেকজন কে মানে সভাপতি হওয়ার জন্য R one five gift করতে চাইছে আর কি তারপরে ধরেন যে যে secretary হবে সে ধরেন already তিন লাখ টাকা already দিয়ে ফেলছে। Secretary হওয়ার জন্য এখন ধরেন একটা যদি এই ছোটখাটো যদি just একটা থানার ছাত্রলীগ মানুষ একটা পদ নেয়ার জন্য ধরেন এত লাখ লাখ টাকা খরচ করতেছে

এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে ওইভাবে গভীরভাবে আলোচনা না করতে পারলেও হয়তো কিছু তাদের ভুল বা সঠিক আহ বিষয়গুলো আমি উত্থাপন করতে পারব আসলে, আপনি যে দলের কথা বললেন সে দল তো বর্তমানে দুর্নীতির মানে তারাই তো দেশটাকে ধ্বংস করছে তারাই দেশটাকে দুর্নীতির একদম চরম শিখরে নিয়ে চলে গেছে, এখন তাদের যে মানে যারা, অভিভাবক বলা চলে মানে দলের প্রধান থেকে শুরু করে দলের আহ আমলা মন্ত্রী সবাই কিন্তু দুর্নীতির সঙ্গে মানে যুক্ত আছে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 কিন্তু দেশ যে নিজ দেশে দেখা যাচ্ছে কৃষকেরা বা নিচু শ্রেণীর মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে, এই কারণে দেখেন দেশের আহ দ্রব্যমূল্যর উদ্ধপতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তো এইখান থেকে আপনি দেখেন যে বড়রা যা করে ছোটরা কিন্তু তাই শিখে। হম তো আপনি যে পদের কথা বললেন যেখানকার কথা বললেন যেই স্থানের কথাই বলেন বা যাদের কথাই বলেন আমি তাদের হয়তো চিনিনা বা জানিনা কিন্তু আহ তারা দেখেন তারা এই,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 তো এরকম বিষয়টা এইজন্য তারা দেখা যাচ্ছে যে ওই মানে thinking টা ওই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে।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 পদের জন্য আর কি দেখা যাচ্ছে সাধারণ সম্পাদক পদ মানে secretary যে পদ টা এর জন্য যদি R one five gift করে তাহলে ভাবেন যে, ওই পদটাই সে যখন অবস্থান করবে তার income টা কত হবে সে এই income টা তো হালালভাবে করবে না বা তার তো এটা যে সে, দেখা যাচ্ছে যে ওই চাকরির থেকে মাস গেলে টাকা পাচ্ছে বেতন পাচ্ছে বা salary পাচ্ছে সেটা না কিন্তু কিসের জন্য সে R one five gift করবে এই R one five এর আর দাম তো আর যেন তেনো একটা জিনিস না এটা যে, আহ যে কাউকে হুট করে দিয়ে দিল এটার দামও অনেক বেশি তো দেখা যাচ্ছে যে এগুলো সবই রাজনীতির একটা চাল। আপনার R one five যদি সে gift তার অবশ্যই target থাকবে যে ওরকম দশটা R one five আমি যেন তুলতে পারি তো তখন কি করবে সে সে দুর্নীতি স্মরণ এ গণ্য হবে এইযে সরকার যে বিভিন্ন tender বা এগুলা দেয় বা বিভিন্ন যে মানে অনুদান গরিব-দুঃখীদের মাঝে দেওয়ার জন্য দেয় অনেক project আসে অনেক অনেক project সরকার দলীয়, মানে সরকার সাধারণ মানুষের জন্য দিয়ে থাকে, এইখান থেকে তারা কিন্তু একটা মোটা অংকের টাকা income করে বসে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন, Way তে আর কি তাদের কাছে এই টাকাগুলো আসে এবং সেখান থেকে তারা কিন্তু আহ মানে স্বাবলম্বী হয়তে থাকে আস্তে আস্তে এবং তাদের পদ ও টিকিয়ে রাখার জন্য তারা যা খুশি তাই করতে পারে তবে এই বিষয়গুলো অবশ্যই, আহ আপনিও ভাববেন আর এই বিষয়গুলো দেখেন, আপনি যেহেতু দল করেন একটা দলের সঙ্গে যুক্ত আছেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এক কথায় তো, আপনাকে এত টুকু suggest যে আহ সব সময় রাজনীতি করবেন কিন্তু আহ ভালো মতাদর্শ বা নীতি জ্ঞান নিয়ে সবসময় আগাবেন অবশ্যই।

হম অবশ্যই যেহেতু সে একটা R one gift করতে চাইবে সেহেতু সে আরো চাইবে যে।

যেভাবে আজকের দূর্নীতি ভাই আসতেছে যেমন দেখেন আপনি যদি একটা suppose chairman mayor কিংবা MP এর পদে যদি নিতে জান মন্ত্রণালয়ে সেখানে কিন্তু আপনাকে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আপনি, Nomination টা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একজন chairman হয়ে কি আপনি কি চাইবেন যে আমি এত টাকা খরচ করে Nomination টা নিয়ে আসলাম এইভাবে আস্তে আস্তে গিয়ে দুর্নীতি টা হয়ে আসতেছে যে আমি যেহেতু টাকা খরচ করে নিচ্ছি suppose একটা চাকরির ক্ষেত্রেই police এর চাকরির ক্ষেত্রে বলি যেটা হচ্ছে চাকরি টা পেতে গেলে কম করে হলে পনেরো থেকে বিষ লাখ ঢাকা খরচ হচ্ছে, সেখানে আমি কি চাইবো যে আমি টাকা না তুলে থাকবো, আমিও চাইবো যে আমি দুই থেকে পাঁচ বছরের ভিতরে আমি পনেরো থেকে বিষ লাখ আমার টাকাকে আমি তুলে নিবো। সে এখন সবাই এভাবেই দিন আসতেছে চলে আসতেছে, যে যেই টাকা দিতেছে সে টাকা তুলার জন্য থাকতেছে একটা chairman যেহেতু টাকা দিয়ে nomination নিয়ে আসতেছে সে যেহেতু উবোধ করতেছে টাকা দিয়ে,

যেন পরবর্তীতে আবার টাকা খরচ করে আবার পেতে পারি এইভাবে চলে আসছে তো এখন আর কিছু করার নাই দুর্নীতি তো এইভাবে বেড়ে আসতেছে বড় থেকে ছোট দের, শুরু হচ্ছে এখন বড় রা আগে যা করে আসতেছে ছোট রা এখন তাই করতেছে। হ্যাঁ একদম ঠিকিই বলছেন আপনি আসলে তাই হয়ে যাচ্ছে চাকরি জগৎ টা সম্পর্কে আপনি যেহেতু বললেন আমি আরেকটু বলতে চাই দেখা যাচ্ছে চাকরির জগৎ টা এমন হয়ে গেছে দুর্নীতির কারনে রাজনীতির প্রভাবের কারনে,

মনে করেন আপনার মামা বা চাচা MP আপনি দশ লাখ টাকা দিতে পারবেন, এখন দেখা যাচ্ছে একটা মানে চাকরির post বের হয়েছে সেটার জন্য আপনি দশ লাখ টাকা দিতে পারবেন, আপনারই মনে করেন আর একজন ওই MP চাচার আর একজন relatives বা আরেক জন আছে সে এসে বলছে যে বিষ লাখ টাকা দিচ্ছি আমি আমার চাকরি টা লাগবে, তখন কিন্তু সেক্ষেত্রে চাকরি টা আপনাকে না দিয়ে, তখন তাকে দিবে তো এরকম দিক থেকে চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে চাকরি জগৎ টা কিন্তু একবারে নিলামে উঠে গেছে যে যার যা চাকরির পদ ফাঁকা হলে যে এটা, পদ টা ফাঁকা হয়েছে আপনারা কে কত টাকা দিতে পারবেন যে যত দিতে পারবেন,

তো বিষয় টা একেবারে এরকম যে তো যাই হোক আপনার সঙ্গে অনেক কথাই হল রাজনীতি নিয়ে অনেক রকম,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

কারণ আহ আগে একবার phone করেছিলাম তুমি বললে একটু job এর জন্য tension আছো তাই আর তারপরে কথা হয় নি আহ same আহ আমারও হয়েছে যে এই মধ্যে job টা ছিল না আবার নতুন একটা job এ join করলাম কারণ এই lockdown আহ covid এর কারণে সমস্যা গুলো হয়েছিল। দিয়ে এখন তুমি কি আহ নতুন কোন job apply করলে? না পুরোনো যেটা ছিল ওটাতেই এখন আছো continue না রে এখনো তো সে রকম মানে পাচ্ছি না আসলে আহ lockdown এর সময় থেকেই তো যা সমস্যা যা তুই তো জানিস ভালো মতই

কি সমস্যা হচ্ছে যে গুলো পাচ্ছি সে গুলোতে salary নিয়ে একটু problem হচ্ছে কারণ এখন হয়েগেছে আহ work from office work from home দু খানা division